Hello দিশা? হ্যাঁ বলুন ভালো আছেন? হ্যাঁ ভালো আছি আপনি কী করছে, আহ ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি অনেকদিন পর phone করলেন?

আহ যাওয়া হয়নি আর তখন কাজের চাপে এতোটাই ব্যাস্ত ছিলাম,

হ্যাঁ সেটাই দেখছি যে কাশ্মীরের কথাটা বললেন দিয়ে আর phone ই করলেন না। হ্যাঁ ওটা ওই কাজের pressure ছিল যার জন্যই তা সামনে ভাবছি একটা উম tour এ যাবো মানে ভাইজ্যাকে। ওবাবা আমি? আপনি আগে details টা বলুন কীরকম কি হয় না হয় কীরকম ব্যাপার কীরকম জায়গা তারপরে তো আমাকে একবার বাড়িতে কথা বলতে হবে, আচ্ছা আচ্ছা তো ভাইজ্যাক খুব একটা বেশি দূর না এই অন্ধ্রপ্রদেশে আরকি পড়ছে ভাইজ্যাকটা, তো এইখান থেকে মানে হাওড়া থেকে train এ উম ভাইজ্যাক তো সেখান থেকে তারপরে side scene যেইগুলো আছে মোটামটি ওই উম এক সপ্তাহর মতন লাগবে আরকি ওখানে ঘুরতে, আচ্ছা আর যেতে আসতে কতো দিন লাগে? যেতে আসতে ওই দেড় দিন মতোন দেড় দিন আহ যেতে লাগবে আসতে আবার ওই দেড় দিন মতন আচ্ছা temperature কী একটু details বলুননা শুনি। temperature তো normal temperature ওখানে আহ সমুদ্রের ধারে তো তাই ওখানে normal temperature আর ওখানে উম ঘোরার জায়গাও অনেক কিছু আরকি রয়েছে। ঠিক আছে তো ওইখানে যেটা main attraction যেগুলো আছে সেটা হচ্ছে dolphin নদী মানে ওখানে যেমন dolphin এর মতন আহ একটা মানে স্থলভাগ রয়েছে যেটা আরকি সমুদ্রের মধ্যে ঢুকে গেছে ঠিক আছে? বা ওইখানে উম এ রয়েছে আপনার port টা রয়েছে বা অনেকগুলো beach রয়েছে যেগুলো আরকি, বেশ ওখান থেকে মানে সূর্যাস্ত বা সূর্যদয় দেখতে খুব সুন্দর লাগে সেগুলো তে ঘোরা যেতে পারে বা একটা submarine museum রয়েছে যেখানে পুরনো দিনের আরকি submarine গুলো রাখা রয়েছে সেগুলো দেখা যেতে পারে, আচ্ছা মানে অনেককিছুই আছে তাহলে ঘোরার মতো। হ্যাঁ হ্যাঁ অনেক কিছুই আছে ওখানে মানে একটা geological park ও রয়েছে ঠিক আছে? তো ওইখানে অনেক হরিন বাঘ এইগুলো ও রয়েছে। আহ south এ যেমন আরকি temple গুলো হয় সেরকম কিছু temple ওইখানে রয়েছে, উম আচ্ছা হ্যাঁ ভালো জায়গা বেশ শুনে বেশ ভালো লাগলো। আর, উম ওখানকার খাওয়ার দাওয়ার কীরকম?

উম মানে নারকেল তেলে আর curry পাতাতে ভর্তি থাকবে। হ্যাঁ নারকেল তেল দিয়ে করে আহ ইডলিটা তো মানে চাল দিয়ে ইডলি করে ওখানকার mainly আরকি চালের recipes টাই বেশি রয়েছে তা আপনার নারকেল তেলটা তো use হয়ই। হ্যাঁ বলুন। curry পাতাও ওনারা অনেক use করে আরকি শুনেছি। হ্যাঁ হ্যাঁ curry পাতা use হয় তবে tasty হয় খাওয়ার গুলো বেশ শুনেছি যেটা আরকি। আচ্ছা আচ্ছা আরও তো অনেক জায়গা আছে ঘোরার মতো, হ্যাঁ রো জায়গা আছে মানে একটা cave রয়েছে ঠিক আছে cave যেটাকে বলছে তো সেই cave এর মধ্যে আরকি, আহ একটা আওয়াজ করলে নাকি echo হয়। জি বেশিরভাগ এই তো আওয়াজ করলে echo হয়। হ্যাঁ echo হয় তবে ওইখানে মানে আহ অনেকক্ষণ ধরে echo টা হতে থাকে বেশ মানে কেপটাউন একটা বড় যতদূর সম্ভব যার জন্য আরকি অনেকক্ষণ ধরে আরকি echo টা হতে থাকে। তাছাড়া ওখানে মানে একটা park রয়েছে আহ হুডা park বলে সেইখানেও যাওয়া যেতে পারে।

হু হুম। ভালো জায়গা তো যাওয়া যেতেই পারে। হ্যাঁ আরো কিছু জায়গাও ওইখানে রয়েছে মানে এইগুলো বেশ কাছাকাছি মধ্যে একটা রয়েছে বা একটা বুদ্ধ temple রয়েছে, এইগুলো আরকি রয়েছে একটা church আছে ওখানে মানে বেশ বড় সড় church আরকি। আর কোনো জায়গা আছে যেরকম ঘোরার মানে ওখানে না অন্য আরও কোনো জায়গা? উম ওখানের মধ্যে না ভাইজ্যাক ছাড়া? হ্যাঁ ভাইজ্যাক ছাড়া।

ওগুলো রয়েছে তবে ওগুলোতে time অনেকটাই বেশি লেগে যাবে, ও গোয়া গেছেন কোনোদিন? না গোয়া যাইনি। আচ্ছা আপনি আর কোথায় কোথায় গেছেন? আমিতো south এ ঘুরেছি কাশ্মির হলো recent তার আগে রাজস্থান গিয়েছিলাম, এইগুলো আরকি গেছি। আর ঘোরেননি কোথাও? না উম হয়নি সেইভাবে আর কাছাকাছি মধ্যে ধরতে গেলে পুরি আর দিঘাটা হয়ে যায়। পুরি আর দিঘা তো similar না? উম similar না দিঘাটা আরকি ওই Bengal এর মধ্যে পড়ছে আর পুরি পড়ছে উম ওড়িশা। আচ্ছা দিঘাটা কিসের জন্য famous দিঘাটা তো mainly সবাই সমুদ্রই দেখতে যায়। হ্যাঁ পুরিতে যেমন জগন্নাথের মন্দিরের জন্য famous but দিঘাটা শুধুই সমুদ্রের জন্যই famous হ্যাঁ দিঘাতে উম শুধু সমুদ্রের জন্যই famous ওইখানে সবাই আরকি একটা ছোটো trip এর ওপর একটা আরকি বেশ সমুদ্র দেখা হয়ে গেলো আহ সমুদ্রের জ্বলে স্নান করাও হয়ে গেলো

ও তাও তো বেশ ভালোই, আপনি গেছিলেন পুরিতে জগন্নাথ মন্দির? পুরি ঘুরতে গেছেন নিশ্চয়ই ওখানে যাবেনই। হ্যাঁ ওখানে তো গেছিলাম পুরিতে।

মন্দিরটা বেশ অনেক দিনের পুরনো বেশ ভালোই দেখতে আহ অনেক উঁচু একদম চুড়িতে একটা মানে আহ যেটা কে ধ্বজা বলে আরকি পতাকা মতো যেটা, থাকে তো সেটা নাকি উম প্রত্যেকদিন আরকি বিকেলের দিকে নামিয়ে আনা হয় আবার ভোরের দিকে আবার আহ মানে উম দিয়ে দেওয়া হয়, লাগিয়ে দেওয়া হয়। ওটা একজন লোক আরকি অতো উঁচুতে উঠে প্রত্যেকদিন এটা নাকি করে। বাবা তাকে বলতে হবে সাহস আছে।

বিনা protection এ ওঠে? হ্যাঁ বিনা protection এই ওঠে।

হ্যাঁ অনেক উঁচু। তারপরে ওইদিকে কি sea food বেশি নাকি? আহ পুরিতে? sea food বেশি? হ্যাঁ পুরিতে sea food তো আছেই sea food আহ যেমন সমুদ্রের মাছ যেমন রয়েছে তেমনি সমুদ্রের কাঁকড়া এগুলো সবই পাওয়া যায়। আপনি খেয়েছেন কোনোদিন মানে এই সমুদ্র মানে sea food হ্যাঁ ওই কাঁকড়াটা খাওয়া হয়েছে মানে ওইখানে কাঁকড়া ভাজাটা বেশ ভালোই পাওয়া যায় তো ওটা খেয়েছি। আচ্ছা ওখানে famous

হ্যাঁ হ্যাঁ হুম। হুম ওইরকম type এর কিছু আরকি থাকে ওখানে যেমন আমরা যেমন পুরি তে গেছিলাম তো বিকালের দিকে উম আমরা beach এ আরকি ঘোরা ঘুরি করছিলাম তো একজন আরকি বসে একটা শিভ মুর্তি আরকি বানাচ্ছিল বালি দিয়ে তো আমরা সেটা আরকি video করলাম বেশ ভালোই বানিয়েছিলো। হ্যাঁ দেখি তো facebook এ post tost হয় অনেক রকম বালি দিয়ে অনেক কিছু বানায় বড় বড় আহ মুমুর্তিও বানায় আবার বাড়ি type এর ওগুলোও বানায় বালি দিয়ে।

তারপর আহ শুনেছি যে আহ জগন্নাথ এর যে আপনার কি বলে ওটাকে প্রসাদ থাকে ওটা একটা হাঁড়ির মধ্যে দেয় কিন্তু এক

হ্যাঁ হাড়িতে দেয় ঠিকই তবে তবে অনেকটা পরিমানে দেয়। কিন্তু হাড়িটা দেখে মনে হয়না যে ওটাতে নাকি অতোটা, পরিমানে থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ সেটা হয় আর মানে প্রসাদের main special ই তো মানে নারকেল দিয়ে আরকি সমস্ত কিছু করে নারকেলটা আরকি প্রত্যেকটা আরকি প্রসাদের মধ্যে common ওখানে?

আচ্ছা তারপরে পুরিতে একটা জিনিস পাওয়া যায় মিষ্টি মিষ্টি, একটু শক্ত শক্ত ওগুলো কী যে থাকে বেশ খেতে ভালো,

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওতা তো মানে গেলে পরে ওটা তো খেতেই হয় নাহলে পরে পুরি ঘোরার আনন্দটাই আসে না এতো famous আমারতো ওখানে খেয়েছি plus আহ বা নিয়ে এসছি,

তারপরে আপনার ওই পুরিতে যেসকল আহ গয়নাগাটি থাকে বেশিরভাগ কড়ি শামুক এইসব দিয়েই বানানো থাকে। হ্যাঁ হ্যাঁ তাতো হয়ই আর আর সেই সঙ্গে শামুকটা তো এখানে প্রচুর পরিমানেই পাওয়া যায় বা শঙ্খ, হম তার মানে ওখানে শাঁখার দাম খুব কমই হয় না? হ্যাঁ কমই। এখানের পরিমানে ওখানে শাঁখার দাম কম। Hello?

কী কী কিনেছিলেন কোনো shopping টপিং করেননি? না shopping ওইভাবে করা হয়নি আমরা just এমনি গেছিলাম জগন্নাথ দেবের দর্শন করেছি আহ সমুদ্রে স্নান করেছি তারপরের দিন back করে চলে এসছি। ও মানে একবার দুদিনের tour এ গেছিলেন আপনি?

আচ্ছা আচ্ছা।